এরকম ক্ষেত্র প্রভাবে যদি তোমায় গঠন করে উত্তর ইউরোপে বহুদূর সঞ্চয় রাখা যায়

Hello হ্যাঁ চিরন্তন দা কি করছো? আচ্ছা আচ্ছা চিরন্তন দা এইবার একটা কথা বলো আমাকে এতদিন হয়ে গেছে দু থেকে তিন বছর হয়ে গেছে এখনো অবধি এই খানে ভালো ভাবে ইউরিয়া কেনো আসছে না গো বলো তো? ইউরিয়া এখনো অবধি supply তে ভালো করে আসেনি কি হয়েছেটা কি? উম হম হম হম কেন হয়েছে টা কি ব্যাপার টা কি আছে?

আরে আরে কি বলবো চিরন্তন দা এতো অসুবিধা হচ্ছে ভাবলাম ইউরিয়া ছাড়া করে নেবো এবার কি হচ্ছে জমিন এ জানই আসছে না ইউরিয়া ছাড়া, ইউরিয়া ছাড়া জমিন এ জানই আসছে না কি ভাবছে কি ইউরিয়া ছাড়া ও করে নিচ্ছে হচ্ছেই না জমিন বলছে যে ইউরিয়া দাও নাহলে আমি খরচই করতে দেব না এবার বলো তো এসব কথার ঠিক আছে জমিন টা ইউরিয়া না থাকলে করতে ই দিচ্ছে না হতে ই দিচ্ছে না এইরকম ব্যাপার হয়ে যাচ্ছে

কীটনাশক হয়ে গেলো fertilizer হয়ে গেলো কোথায় থেকে আনবো এসব গুলো বলুন তো আর এসব ছাড়া কোনো কাজই হচ্ছে না এই তো এখুনি করলাম আলুর ক্ষেতি করেছি তিন বার ওই টা কে রোটার দিয়ে মাটি ভালো করে চাষ করেছি ঠিক আছে ভালো করে মাটি কে রোটার দিয়ে করেছি যে মাটি পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওটার পরে খাত দিয়েছি যে এটা হয় না গোবর গোবর ওইটা পুরোনো হয়ে গিয়ে ভাবছিলাম এক কাঠায় দুটো

আলু করাবার পরে তার পরে ইউরিয়া হয়নি কিন্তু বলেছে ঠিক আছে ইউরিয়া নেই তাহলে একটা কাজ করো আহ যে আছে খাদ ঐটা দিয়ে দাও ব্যাস খাদ ও দিয়েছি সব কিছু দিয়েছি আজকে এক মাস হয়ে গেলো এখনো অবধি পুরো একদম বড়ো বড়ো হয়ে যাওয়া উচিত ছিল পাতা গুলো হচ্ছে ই না এখন এখন সবুজ সবুজ দেখা যাচ্ছে মানে ধরুন আর্ধেক হয়েছে fifty percent successful হয়েছে এবার যদি পঞ্চাশ percent success rate হয় তাহলে কি যে ভাবে আমরা চালাবো বলতো? এরকম কি ভাবে চলবে, ওরা যদি আলুর ক্ষেতি এরকম হয় তাহলে ভূট্টার ক্ষেতি কি করে করবো ভালো করে আর যদি ভুট্টার ক্ষেতি হয় না তাহলে কি করে হবে আর না হলে তো আমরা এমনি বিক্রি হয়ে যাবো জমি জায়গা বিক্রি করে শেষ হয়ে যাবে কিন্তু ইউরিয়া না দিলে কিছু হচ্ছে না কোথায় থেকে আসবে দাদাভাই বলো তো ইউরিয়াই আসছে না

হ্যাঁ হ্যাঁ আরে না আমি কথাবার্তা বলেছি সব জায়গা থেকে কিন্তু এটাই আছে তো কি বলবো দাদাভাই এবার একটা কথা বলুন তো ইউরিয়া ছাড়া কি আমরা করতে পারি? যেখানে জমি ইউরিয়ার demand করবে না আর আমার আমাদের চাষ ও ভালো করে হয়ে যাবে ওটা কিরকম কি আমরা করতে পারি বলো তো?

আচ্ছা কিন্তু ব্যাপার এই তো এতো দাম আছে কি বলবো দাদাভাই এতো দাম ওটার দাম আমি বলছি এক টেলর নিতে গিয়ে বলছে চারশো টাকা এবার বলুন তো চারশো টাকা এক টেলরের দাম থাকে কোথা থেকে আমরা নিয়ে আসবো? তাহলে আর ইউরিয়া যদি নিই তাহলে একটু কম দাম এ হয়ে যাবে কিন্তু আসছেই না তাহলে কি করবো?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে এইটারও ঠিক আছে কিন্তু ব্যাপার এটাইতো কি লাগে না লাগে কি বলবো মানে এতো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে কি যে add করবো কি করবো কি সবকিছু ভালো হোক

তো এটাই আছে কথা থেকে নিয়ে আসবো এতো দাম আছে কি কিছু হচ্ছে না চা পাতায় কথা থেকে আনবো চা পাতা থেকেও ভালো হয় কিন্তু এতো চা পাতা কত চা পাতা বলবো কি ভাই তুই নিয়ে আয় এবার বলতো হ্যাঁ আর এইবারতো ভাবছি করে একটু এবার ভাবছি কি একটু ডাল করবো তাহলে ডাল করলে কি আছে একটু মাটি makeup হবে ওইটাই ভাবছি কি এবার একটু ডাল করবো একটু ফসফেট ফসফেট একটু ছেটাবো তাহলে কি আছে ঠিক পটাশেও কাজ হয় নাকি দাদা?

আচ্ছা এরকম ব্যাপার আছে বলো তো এবার কোথায় যে আমরা যাই? বেশি দিলে জ্বালিয়ে দেবে কম দিলে হবেই না এটাই তো ব্যাপার আছে দাদাভাই কি যে বলবো এতো মাথা খারাপ হয়ে গেছে চাষ করতে গিয়ে এতো মাথা খারাপ হয়ে গেছে চাষ করতে গিয়ে চাষ করাটা মানে সরকার বলছে পেতে কিন্তু আরে লাগ আসবে কোথা থেকে আপনারাই তো দিচ্ছেন না তাহলে আনবো কোথা থেকে আমরা Market এ available নেই

বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

ওটাই ভাবছি আলুর আলুর সঙ্গে ভাবছি আহ এইবার হম ছোলা ছোলা ছোলা হ্যাঁ ওইটাই ভাবছি এইবার কি বলা যায় বলতো কুবি আচ্ছা আচ্ছা আচ্ছা উম হম হম আচ্ছা আচ্ছা

তাহলে ইউরিয়া দেখো যদি হয় তাহলে ভালো ওটা খুবই ভালো হবে আমাদের জন্য আপনার জন্য কেন কি আমার সবকিছু ভালো থাকবে ঠিকাছে দাদাভাই রাখছি

উম নমস্কার। উম আপনি কি করছেন? ব্যস্ত আছেন? ভালো আছেনতো? হ্যাঁ, ভালই আছি। না না ব্যস্ত নেই। হম এই সব কাজ সেরে আসলাম এখন free মানে অবসর বসে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, তাহলে ভালই সময় ফোন করেছি। অনেকদিন হয়ে গেছেতো কথা হয়নি। সেই জন্য ভাবলাম উম একটু সময় প গল্প গুজব করি। তাহলে উম ভাল, বাড়ির সবাই কেমন আছে? ওরা ওদের সবার শরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালোই। হ্যাঁ ওরা সবাই কাজে ব্যস্ত। আমি আমি বসে আছি। আমিও কাজে ছিলাম, একটু আগে আহ আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি খবর ব~ বলুনতো। স~ উম সবাই ভালোই আছে।

পড়াশোনাতো ভালই চলছে। হ্যাঁ এখনতো উহ পরীক্ষা আহ কদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, তাই জন্য পড়াশুনো নেই। এমন আহ তবে তো সামনে আসছে পরীক্ষা তাই এ~ এর জন্যে প্রস্তুতি নিচ্ছি আর আর কি। আপনার কেমন চলছে সব পড়াশোনা, বাকি সব কাজ? হ্যাঁ পরীক্ষা শেষ হওয়ার পরতো আর আমিও বিশ্রামই নিচ্ছি। আর কি, পড়াশোনা করছি না। না আগামীতেতো আবার চ~ উম আপনার কথা মনে হল, আগামীতো আবার চলে আসছে পরীক্ষা। সেই জন্য পরীক্ষায় আমাকেও প্রস্তুতি নিতে হবে, আমিতো এখনো কিছুই করিনি। বইটা পর্যন্ত খুলে দেখিনি। কি করবো না করবো ভেবেই পাচ্ছি না। আচ্ছা এই সব ছাড়ুন। উম আর কি বলা যায়? এখন কি গরম পড়েছে সেই জন্য আরও পড়ার ইচ্ছে করছে না। হ্যাঁ ঠিক বলেছে~ ঠিক বলেছেন আপনি। আহ এখন এতই গরম যে কোন কাজ করতেই ভালো লাগে না। আহ এব~ যা রৌদ্র বের হলে যেমন আহ আর চা~ শরীরের চামড়া জ্বলে যাচ্ছে সেরকম মনে হয় রৌদ্রের তাপে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই যে গরম যে কালটা অত্যন্ত বিরক্তকর। কিন্তু কি করবো? এটাতো আমাদের ঋতু~ ঋতুর পরিবর্তনই। মানে বর্ষাকাল তারপর গ্রীষ্মকাল। এসবতো চলেই আসছে হেমন্ত এইসব। তার মধ্যে থেকে গ্রীষ্মকালই সব থেকে বেশি ক~ কষ্টকর। কিন্তু অনেকের আবার এই গ্রীষ্মকালই পছন্দ। আপনার আহ কোন ঋতুটা সব থেকে বেশি প্রিয়? আমারতো আহ শরত হেমন্ত ঋতুগুলা ভালো লাগে খুবই। কারণ ওইসময়ে যেমন আহ স~ ঠাণ্ডাও থাকে না আহ আর গরমও থাকে না আহ হাল্কা হাল্কা বাতাস ভীষণ ঠাণ্ডা পরিবেশ সেই জন্যে খুবই ভালো লাগে। হ্যাঁ ওই সময়টাই সব থেকে আরাম মনে হয়। তখন না এত~ এত গরম থাকে না এত ঠাণ্ডা। আর অনেক তৃপ্তির লাগে। তখন গা পুড়ে যায় না, এখনের রৌ রৌদ্রতো বের হলে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। ইদানিং খুবই গরম পড়েছে। আর বৃষ্টিরও সম্ভাবনা খুবই কম। বৃষ্টিরতো অনেকদিন হয়ে গেছে। দিচ্ছে না। না হলে তবুও পরিবেশটা কিছুটা ঠাণ্ডা হতো। এই আমাদের এখানে ঋতুরও অনেক বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যময় এই ঋতুগুলা অনেক বৈচিত্রময়। ঠিক না? হ্যাঁ, ঋতুতো পরিবর্তন হবেই। তার সঙ্গেতো আমাদের সবাইকে মানিয়ে নিতে হবে। হম বেশ কষ্ট হলেও আমাদের মানিয়ে নিতে হবে। আর গ্রীষ্মকাল তো আর উম আমার সামনেইতো বৈশাখ মাস চলে আসছে। যা আম কাঁঠালের দিন। তখন আম কাঁঠাল পাকবে। সব অনেক এর এখনতো গ্রীষ্মকালের জন্যে জ~ জল~ জলও পাওয়া যাচ্ছে না ঠিকমত। সব কুয়াটুয়া শুকিয়ে যাচ্ছে, জল কমে যাচ্ছে, খরা চলছে, উম খরা এসেছে। সব উম মানে শু~ শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি কবে হবে? বৃষ্টির হম হলেতো ভালই হয়।

তাচ্ছিল্য করা যায় না। এই ঋতু আছে বলেই আমাদের মানুষের অস্তিত্ব রয়েছে। যেমন শীত আমাদের জন্যে প্রয়োজন তেমনি গ্রীষ্মও আমাদের জন্যে প্রয়োজন তেমনি আবার বর্ষাও। বর্ষা হলে নতুন ফল উম ফল ফসল নতুন নতুন হবে, কৃষেক~ কৃষকদের মনে আনন্দ হবে। তবে সেই সাথে সাথে আমরাও নতুন নতুন শাকসবজি পাব। আবার এই অকৃত বৃষ্টি হলে ওইগুলা নষ্ট হ~ হতে~ হয়ে যায়~ হয়ে যায় কখনো কখনো। সেই জন্যে সব ঋতুই অনেক গুরুত্বপূর্ণ। সব ঋতুরই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার সাথে আমাদের সামঞ্জস্য করতেই হবে। যতই করি না কেন। এটা ভাল্লাগে না, ওটা ভালো বেশি। পর পর যে আসবে ওদের সাথেই মানিয়ে নিতে হবে। ওই ঋতু পরিবর্তন যদি নাই থাকতো তাহলে আমাদের মানুষের অস্তিত্ব হয়ত থাকতো না। এই ঋতু পরিবর্তন আছে বলেই আম~ আমরা এখন সুস্থ আছি। আমাদের মেয়েদের পরিবর্তন অনেক সময় অনেক ধরনের হয়ে থাকে এই ঋতুর জন্যই।

হ্যাঁ ঠিক আছে, আমিও ভাবছিলাম ঋতু নিয়ে এখন আমরা আলোচনা করবো। কারণ উম যা গরম পড়েছে উম উহ কদিন পর পরইতো ঋতু পরিবর্তন হচ্ছে তাহলে ঋতু নিয়েই প~ কথা বলা ভালো। আহ আমি বলছিলাম গ্রীষ্মকালে আকাশে বিকালের দিকে কালো মেঘে ভরে যায়। তারপর বৃষ্টি হয়।

বরটা আহ আর গ্রীষ্মকালে ফুটে ধান ভালো হলে চাষির মুখে হাসিতে ভরে যায়। গ্রীষ্মকালে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আম-কাঁঠালের গন্ধে বাতাস ভরে যায় বিভিন্ন হম বিভিন্ন ধরনের ফল আম, কাঁঠাল তারপর জাম আরও অনেক কিছু সে~ সেটা মনে হচ্ছে না এখন, থাকুক

হ্যাঁ, একদমই। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে গ্রীষ্মকাল হিসাবে ধরি। আহ গ্রীষ্মকাল রোদের রোদতাপ প্রচণ্ড হয়ে যায়। ফলে আমাদের অনেকের কষ্ট অনুভব হয়। নদী, খাল-বিল জলশূন্য হয়ে পড়ে। গ্রীষ্ম মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে। কিন্তু এই গ্রীষ্মকাল আবার দীর্ঘস্থায়ী হয় না। সময়ের গতিতে ঠিক চলেও যায়। সেই সঙ্গে তারপর গ্রীষ্মের পরই আহ নেমে আসে বর্ষাকাল। আমরা সাধারণত আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষে বর্ষা~ আশ্বিন, পৌষে বর্ষাকাল দেখে থাকি। সে বর্ষাকালে আকাশ ঘোর হয়ে থাকে। আকাশে কালো মেঘ জমে থাকে, কখনো কখনো মুষলধারে বৃষ্টি হয়। আবার কখনো কখনো ঝিম ঝিম বৃষ্টি হয়। আবার কখনো কখনো বৃষ্টি একেবারে ছেড়ে যায়। বর্ষাকালে নদী-নালা, পুকুর, খাল-বিল, জলাশয়ের জলে পরিপূর্ণ হয়ে যায়। মাঠ-ঘাট জলে ভরে যায়। আবার এই বর্ষাকালে কৃষকের মুখে হাসি ফুটে বর্ষাকালে।

শরৎকালতো বর্ষাকালের পর আসে শরৎকাল। এ ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ। বর্ষাকালের পরই শরৎকাল নেমে আসে। এটা কি ভু~ ভুলার কথা? এই মাসটিতো আমার খুবই প্রিয়। আমরা সাধারণত ভাদ্র আশ্বিন এই দুই মাসকে শরৎকাল বলে থাকি। এই দুই মাসে আকাশ কখনো মেঘযুক্ত হয় যা কখনো আবার আকাশ পরিষ্কার থাকে। আবার কখনো কখনো রোদে চারিদিকে ঝলমল করে। এই শরৎকালে অধিক ফুল ফুটে। আহ দোয়েল শ্যামার গানে আহ বাতাস মুখরিত হয়ে ওঠে। শরৎকালের বাঙালি বিভিন্ন রকমের উৎসব হয়। এই শরৎ ঋতু বাঙালির কাছে যেন আনন্দের ঋতু। এই শরৎ ঋতুতেইতো আমাদের বাঙালি সব

হ্যাঁরে তারপরতো হেমন্তকাল আসে ঋতু। শরৎকালের পর হালকা শীতের আমেজ নিয়ে আসে হেমন্তকাল আমরা সাধারণত কার্তিক ঋতু উহ কার্তিক ঋতু বাঙালির কাছে আনন্দের ঋতু। আহ অগ্রহাযণ আমরা সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসকেই হেমন্তকাল বলে থাকি। এই হেমন্তকালে চাষিরা পাকা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে। চাষিদের মুখে হাসি ফুটে তাদের সব ফসল ভালো হলে। আবার এই হেমন্তের ঋতুতে বাঙালির বিভিন্ন রকমের উৎসব হয়ে থাকে। তারপরতো সেই ঋতু শীতকাল হ্যাঁ তারপরতো হেমন্তের পরতো আহ শীতকালই আসে। হেমন্তের কালের পর এই শীতকাল কাল উহ অনেক আমি মনে করি ভালো। আমার আমার এই ঋতুটা খুবই পছন্দের ঋতু। তো আমরা সাধরণত তো মাঘ মাসে এই ঋতুকে রে ধরে থাকি। এই ঋতুর সাথে আমরা পৌষ ও মাঘ মাসকেই ধরি। এই দুই মাসে মানুষেরা প্রায় শীতে আহ কা~ কাঁপতে থাকে। শীতে ঠান্ডা বা তারা আগুন পোহাতে। যে তারা শরীর হাতে পায়ে শীতের

লে বা~ বাঙালির বিভিন্ন রকমের উৎসব হয় যেমন পৌষ সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তির পিঠে-পুলি ইত্যাদি দি করা হয়। হম আরতো পিঠে-পুলিতো করাই হয়। আহ পৌষ মাসেতো স স স সবার ঘরে ঘরে পিঠে-পুলির আয়োজন। সবাই পিঠে-পুলি উম খেত বাঙালিরাতো পিঠে-পুলি খেতে খুব ভালোবাসে আহ তারপর এই পিঠে-পুলি খাওয়া খাওয়ার পর তারপর আসে সে বসন্তকাল। শীতের পরই এই বসন্তকালের আগমন। এই বসন্তকাল বাঙালির কাছে খুব প্রিয়। আমরা সাধারণত ফাল্গুন-চৈত্র এই মাসকে বসন্তকাল হিসেবে ধরে থাকি। এই বসন্তকালে খুব সুন্দর আবহাওয়া থাকে। না না থাকে খুব গরম না থাক~ থাকে খুব ঠান্ডা। যা মানুষের কাছে খুব আনন্দের।

সেটাও অনেক আনন্দের উৎসব। এই বসন্তকালে লে অনেক মৃদু হাওয়া বয়ে যায় যা খুবই ভালো লাগে। হাওয়া পুরো একদম বুঝা যাচ্ছে যে আমাদেরকে একদম অন্য জগতে নিয়ে যাচ্ছে। ঠাণ্ডা বা তার তার সাথে সাথে হালকা গরমের ছোঁয়া। ঠিক বলছিতো?

হ্যাঁ ঠিকইতো বলছেন। আহ এই রকমইতো হয়। আব আহ শীতের বসন্ত আহ এর বসন্ত ঋতুই আহ ঋতু আমার ভালো লাগে।

হেমন্ত ঋতু হেমন্ত ঋতু শরৎ হেমন্তের মতো বসন্ত ঋতুও ভালো লাগে। তখনো তো ঠাণ্ডা থাকে কিছুটা। হ্যাঁ আমারও। বসন্তকাল তারপর শীতকাল। শীতকাল যদিও অনেকের পছন্দ নয় কিন্তু তবু আমার খুবই পছন্দ। ওই সময়ে রোদের রোদের জন্য আমরা আঁকুপাঁকু করি। কিন্তু তারপর দেখ এই গরম আসলে রোদ মাথার উপর থাকে তখন তাকে কত কিছু না বলি।

হ্যাঁ সেটা জেনেতো আহ আমরা রোদের জন্য উহ ব্যস্ত হয়ে থাকি কখন কখন যেন রোদ আহ রোদের মুখ দেখতে পাব, কখন সূর্য উঠবে আহ আম ঠাণ্ডায় একদম কাঁপা কাঁপা অবস্থায় আমরা উহ রো~ রোদের অবস্থান খুঁজি, কোথায় রোদ এসেছে, কোথায় রোদ এসেছে? গিয়ে একটু হলে রোদ পোহাই।

খাওয়া-দাওয়াটা একটু সংযতভাবে করে। কিন্তু গরমের দিনে হাজার সংযতভাবে খাওয়া-দাওয়াটা করলেও অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এই গরমের জ্বালায়। শীতের দিনে যা কিছু খাওয়া যায় না কেন digest হয়ে যায়। সেটা পরিপাক অঙ্গ হয়ে যায় কিন্তু গরমে সময় অনেকের এই অসুবিধা দেখা দেয়। তাই বলে আমি মনে করি, গরম থেকে শীত ঋতু অনেক ভালো। হ্যাঁ ঠিকই আছে আপনার কথা মানে শীতকালে স~ সবাই অসুস্থ কম হয়। গ্রীষ্মকালে উহ উহ মানে গরমকালেতো মানুষ বিভিন্ন ধরনের উহ রোগে আক্রান্ত হয়। আহ হঠাৎ আহ জ~ খুব বেশি রোদে উঠল, খুব আহ ঘেমে ঘাম দিয়ে জ্বর এসে গেল, সে কত ধরনের অসুখ-বিসুখ ছড়িয়ে যায়। আচ্ছা তাহলেতো আহ গ্রীষ্ম অনেকে~ অনেক সময় এই ঋতু নিয়ে কথা বললাম, এখন তাহলে আমাদের ফেলে আসা বিদ্যালয় নিয়ে কিছু আহ আলোচনা করি।

হ্যাঁ হ্যাঁ শুরু করব। এখন তাহলে রাখি। আমি একটা কাজ আছে। hello শুভ

এই আছি ভালো আছো।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

তোমার তো পাত্তাই পাওয়া যায়না। আরে কাজে প্রচুর চাপ বুঝতেই পারছো উম মানে বড়ো হইছি আস্তে আস্তে যত বড়ো হচ্ছি ততো কাজের চাপ বাড়ছে family টানতে হচ্ছে family চাপ আর বুঝতেই পারছো বাবা একা বাড়িতে এবাটি এতো বড়ো হয়েছি যদি এবার কিছু না করি তাহোলে মানে বাড়ীতে আশেপাশে যারা পরিবেশ এর মানুষ থাকে তারাও কিছু বলবে যে হ্যাঁ এতো বড়ো হয়েছে কিছু করছেনা বসে আছে এখনো অরে হ্যাঁ লোকে তো বলবেই লোক তো বলার জন্য তো কারণ তুমি

বাড়ির লোকের থেকে পরিবেশ এর মানে আশেপাশের যারা মানুষ গুলো থাকে বলতে গেলে তো আহ মানে পাড়ার যে লোক গুলো তাদের বেশি আহ তাদের ছেলেমেয়ের থেকে উম

এইটা তো করবে লোকে পাড়ার কাকিমা বোলো জেঠীমা বলো যাদের মুখে দেখবে যে অন্যের ছেলে এই করছে অন্যের মেয়ে এই করছে মানে সমালোচনা টা থেকেই থাকবে লেগেই থাকবে আর ওরা একটা time বিকেল বেলা দেখবে পাড়ার কোনো মোড়ে বা রাস্তার মোড়ে আড্ডা মারছে আর এ সমস্ত কার ছেলে কি করছে কার মেয়ে কি করছে এ সমস্ত গুজব গুলো কিন্তু ওরা করতেই থাকে হ্যাঁ সে সব নিয়ে আলোচনা করতে থাকে ওই সব আর কান দিলে আর হবেনা এখন ঠিকি আছে বড়ো হচ্ছি নিজেদের মতো করে কাজ কর্ম খুঁজতে হবে করতে হবে

না করলে তো আবার খাবো কি